সাইকেল -টি মাঠের মধ্যে রয়েছে।

অটোটির পাশে একটি ঘর রয়েছে বিল্ডিং ঘর যার মধ্যে একটি বোর্ড টাঙ্গানো হয়েছে যার মধ্যে লেখা আছে হার্ডওয়ার .

আলমারির মধ্যে সাজানো রয়েছে কিছু জিনিসপত্র যার মধ্যে উম রয়েছে কিছু আ কম্পিউটারের জিনিস আরো অনেক কিছু।

তার সাইডে রয়েছে ট্রাফিক সিগন্যাল লাইটিং .

এটি হলো একটি লাইব্রেরি লাইব্রেরীর মধ্যে রয়েছে অনেকগুলো আলমারি।

আর আলমারির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বই সাজানো.

জায়গাটা বিভিন্ন ধরনের রঙের আ কাপড় দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে।

এখানে চারটি ঘর রয়েছে এর মধ্যে তিনটি ছোট ছোট ঘর।

এটি হলো একটি পার্ক পার্কের মধ্যে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিসপত্র .]

তারা এখানে সমুদ্রের মধ্যে উম স্নান করছে কেউ জাহাজে উঠছে কেউ নৌকোতে উঠছে.

এটি হল একটি মাঠ মাঠের মধ্যে অনেক বাচ্চারা এখানে খেলা করছে।

দোকানটির উপরে সাইনবোর্ড লাগানো রয়েছে লাল কালারের যার মধ্যে লেখা আছে উ সুপার নেট ।

এটি একটি বিল্ডিং বাড়ি বিল্ডিং বাড়িটা অ্য হোয়াইট কালার আর নীল কালার এর কম্বিনেশন এ বানানো হয়েছে।

পুকুরের ওপাশে একটি ব্রিজের মতো দেখা যাচ্ছে।

আর অনেক মানুষ হেঁটেও এখানে চলাফেরা করছে।

একটা দোকানের আঃ সাইনবোর্ডে লেখা রয়েছে সৃষ্টি আঃ ডেকোরেটার .

এ এখানে দেখা যাচ্ছে কিছু মানুষও দাঁড়িয়ে রয়েছে।

এখানে দেখা যাচ্ছে এই রোডের মধ্যে একজন ব্যক্তি বাইকে করে যাচ্ছে .

কারটা মূলত অনেক পুরোনো দেখা যাচ্ছে এখানে।

এখানে আইসক্রিমের বক্সও দেখা যাচ্ছে আইসক্রিমও আছে .

এখানে একটা বোর্ডও ল্যক লাগানো হয়েছে মসজিদের সামনে.

উপরে অনেক সুন্দরভাবে লাইটিং করা রয়েছে আর এখানে চেয়ার টেবিলগুলি পুরো হোয়াইট কালারের আর পিঙ্ক কালারের কম্বিনেশনে বানানো হয়েছে .

গর্তটা পুরো অন্ধকার রয়েছে আর ব্যক্তিটা আ-ম জিন্স এর টি-শার্ট পড়ে রয়েছে.

এর স্কুটির শোরুমের উপরের জায়গাটা হোয়াইট কালারের।

দোকানও রয়েছে অনেকগুলি সাইড -এ গাছ ও রয়েছে।

তার মধ্যে বড়ো বড়ো বিল্ডিংও দেখা যাচ্ছে দু একটা .]

তারপর এখানে ওটো টমটমও রয়েছে।

গাড়ি রয়েছে হোয়াইট আর রেড কালারের।